হম সে তো একশো বার এখন তো আবার নতুন নতুন দূষণ বেরই মানে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 না আমি শুনি নি এটা এটা কি রকম চারিদিকে মানে এতো poster এই যে কোন কিছুর AD হচ্ছে সে গুলোর poster লাগিয়েছে তার মানে road side ভর্তি poster সেই poster জন্য আর কি আহ মানে মানুষ কিছু দেখতে পাচ্ছে না প্রকৃতিকে দেখতে পাচ্ছে না যে দিকে তাকাচ্ছে সে দিকে শুধু সেই post এটাকেই বলছে বৃষ্টি দূষণ হ্যা হ্যা এটাও তো এটাও তো একটা বৃষ্টি দূষণ বল বলা যায়ই এটা কে কারণ হচ্ছে যে এগুলোতে একেক টাে marketing stage marketing যারা giant রয়েছে গুরু যারা রয়েছে তারা তো marketing টা এমন ভাবে করছে যেটা যেকোন product হতে পারে marketing এমন ভাবে করছে যে মানুষ মগজ আস্ত্রে পৌছে দেওয়া হচ্ছে যেটা postering এর মাধে হক মাধ্যমে হক বা যে খানে যাওয়া হচ্ছে গুগোল ইউটিউব যেখানে জেম এ সব সাইটে গেলে বা social site গেলেও এখন poster এর রুপে চলে আসছে তো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

হম হম মানে চারিদিকে দূষণ মানে একটু মানুষ যে চোখ ফেলে দেখবে চারিদিক টা সেটাও আর কি দেখতে পারবে না এমন অবস্থা মাটি থেকে জল বায়ু সমস্থ কিছু দূষিত হয়ে চলেছে ওজন স্তর ফুটো হয়ে গিয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে গিয়ে ultraviolet ray চলে আসছে মানে খুবি বাজে ব্যপার হচ্ছে এটা তো এখন তো এখন তো জল দূষন ও

এবার মাছ হচ্ছে world এর বড় population কিন্তু মাছ প্রচণ্ড ভাবে খায় ঠিক আছে তো মাছ যদি খায় তার যদি Polluted যে মাছ গুলো আছে সেগুলো যদি খায় তা হলে তো direct একদম নিজেদের শরীরের মধ্যে insulin হক বা আর যে Typer ingredients গুলো থাকে সেগুলো তো direct conjuguemos করছে তো এই direct যদি কোন কিছু conjuguemos করে তাইলে সে গুলো থেকে তো পরবর্তী ক্ষেত্রে Censer probability বাড়বে যেটা দিনকে দিন বেড়েয় চলেছে দেখছি একদম হ্যা সেতো আছেই সে সঙ্গে মানে মাছ তো প্রচুর পরিমানে খাচ্ছে আবার মাছ অনেক পরিমানে মরেও যাচ্ছে দূষণের জন যেরকম কিছু দিন আগে একটা খবর এ পড়লাম যে আহ এক জায়গায় জাহাজ দুর্ঘটনা হয়ে জাহাজের সমস্থ তেল সমুদ্রের নিচে যাচ্ছে আর তার জন্য প্রচুর পরিমানে মাছ না কি মরে যাচ্ছে কি এবারে সেটা তো মানে জল মানে দূষণ ও হচ্ছে সেই সঙ্গে মাছ গুলো ও মরে যাচ্ছে আর মানে প্রাকৃতিক যে echo system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

সেখান থেকে তো এক দেশ থেকে আরেক দেশে যেটা transport হয় তো সেই রকমের জাহাজ যদি জলের মধ্যে দুবে যায় বা লিক করে যায় তা হলে তো সমুদ্রে একটা বড় অংশ infected হয়ে যাবে একদম সেখান কার যে জীব জন্তুর গুলো আছে সমুদ্রের হক বা~ আশে পাশে যে নদী থাকবে সে নদী যে যাই হক সে গুলো তো polluted হয়ে যায় আর তেল যদি জলে মিশে যায় তাহলে তো Polluted মানে খুব ভালো রকমের polluted হয়ে যাবে আর কি শুধু মাছ তো না এবারে দেখা গেলো যে আহ যে মাছ গুলো হয়তো বেচে রইলো এবারে সেই মাছ গুলোর মধ্যে তো ঐ তেল চলে যায় বিষাক্ত জিনিস টা চলে যাচ্ছে এবার সেই মাছ টা যখন আমরা খাচ্ছি তখন মানে সেটা থেকে আমরাও মানে শরীর খারাপ হয়ে পরবে আমাদের

সেতো obeys obeys ব্যাপার কারণ আমরা যদি মাছ টাকে খাই তো মাছ যদি polluted হয়ে যায় মাছ যদি আমরা খাই তো direct pollution তো শরীর আর মধ্যে direct নিচ্ছি তো সেখান থেকে তো বিভিন্ন ধরনের রোগ ব্যাধী বিভিন্ন ধরনের সমস্যা আছে সেটা তো সৃষ্টি হবে এটাই নিয়ে খুব মানে চিন্তায় রয়েছি যে মানে আমরা কি খাচ্ছি কি পরছি সবি তো মানে দূষিত

আর এখন আর একটা জিনিস আমি

হম হম আর আরেক টা যেটা জিনিস আমি দেখছিলাম এখন যে আমাদের ইন্ডিয়াতে হক বা foreign country তে হক এই যে যেকোন শস্য চাষ হচ্ছে যেমন গোম হক বা ধান হক যেগুলা চাষ হচ্ছে চাষ বাস হওয়ার পর যে অবশিষ্ট গুলো থাকে সে গুলো জমির মধ্যে কিন্তু আগুন জ্বালিয়ে দিচ্ছে আগুন জ্বালানর ফলে কিন্তু একটা বিরাট পরিমানে carbon dioxide বা carbon monoxide কিন্তু তৈরি হচ্ছে

উম ultimately একটা time গিয়ে জমির খাবারে পরিনত হবে হম হম যেটা কে আর কি জৈব সার বলচ্ছে ঐ গুলো পচে গিয়ে একটা মাটি হয়ে যাচ্ছে জৈব সার হয়ে যাচ্ছে এটা তো মানে সবাইরি ও যারা farming করছে তাদেরও খরচা যে রকম কমে যাবে গিয়া সারের খরচআহ প্রচুর পরিমানে লাগে আর কি তো সেটা কমে যাবে যে জৈব যখন আসবে আর সেই টা একটা মানে যে ফল টা জৈব সারটা থেকে তৈরি হবে সেটা তো একটা মানে organic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

তাহলে এই যে রাসায়নিক যে সার গুলো আছে সে সার গুলো তার use করতে হয় না কারণ organic কে শক্তি একটা আলাদা রকম এর হবে গুনো মান আলাদা রকমের হবে তো রাসায়নিক সার প্রয়োগ করার কোনো দরকারি নেই আমি দেখছিলাম আমাদের এই যে স্কিম যে রাজ্য আছে সে রাজ্যে ওখানে যত farming হয় তো farming এর eighty থেকে ninety percent যে সার use হয় সেটা হচ্ছে জৈব সার তো পুরো পুরি organic farming হয় তো organic farming করা যায় এমন নয় যে organic farming করা যায় না কিন্তু এখানেও তো marketing জুড়ে আছে আর হচ্ছে company মুনাফা জুড়ে আছে যারা রাসায়নিক সার বানাছে তারা তো marketing টা এমন ভাবে করছে যে এ সাধারন যে কৃষকরা আছে Farmer যারা আছে তারা তো মনে করছে যে রাসায়নিক সার ছাড়া মনে হয় কোন ফসল ফোলান সম্ভবি নয় organic সার দিয়ে কিছু করাই যায় না এই রকম একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে already push করে দেওয়া হচ্ছে উম সেতো push করে দেওয়া হচ্ছে আর তা ছাড়া একটা জৈব সার তৈরি করতে time টা অনেক টা লেগে যায় যে আর রাসায়নিক সার একটা দোকানে গিয়ে রাসায়নিক সার কিনে নিয়ে চলে গেলো হয়ে গেলো গিয়ে এই জিনিস টা মানে আহ সাধার কৃষকদের মধ্যে চলছে হ্যা time লাগে ঠিকি কিন্তু আহ কেও যদি ইচ্ছা করে বা কেও যদি ভাব না চিন্তা যে আমি organic farming তো করব সার সে তৈরি করতেই পারে এক বছরের সার পরের বছরে use করলো এ বছরের যে সার টা তৈরি হলো সেটা পরের বছরে use করলো সে রকম তো করায় যাই করা যায় না এমন তো নয় যে রাসায়নিক সারের উপর depend করতে হতে হবে এমন কিন্তু নয় বা এখন তো অন মানে জৈব সার তো কিনতে ও পাওয়া যায় অনেকে জৈব সার বিক্রিও করে এবং ছোট ছোট farm ছোট ছোট আহ company কিন্তু তৈরি হয়েছে কিন্তু তাদের demand কম এবার যেহেতু Demand কম তারা তাদের উম যে সার টা সে যেটা বানায় কম সে জন্য হম তারা grow করতে পারছে না আর রাসায়নিক সারা যারা তৈরি করছে তাদের তো মানে উম মানে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 সেটা তো করছে এটা ত পুরো পুরি Marketing Marketing ছাড়া কোন কিছু নাই দেখা গেলো কোনো একটা Product হচ্ছে সত্যি সত্যি উপকারিতা হয়তো দশ percent কিন্তু marketing টা এমন ভাবে করছে যাতে করে দেখা যাচ্ছে যে মানুষ জন বা যারা Farmer আছে তার কিনতে হয়তো বাধ্য হয়ে যাচ্ছে আর এই রকম ভাবে তো marketing টা করছে কিন্তু organic সার যেটা আছে তার marketing এতো ভালো নয় কারণ তারা marketing এ পয়সা খরচ করতে পারছে না যেহেতু তাদের Fund কম আছে বা fund flow কম আছে বা হচ্ছে তাদের Demand কম আছে সে জন্য করতে পারচ্ছে না সে তো আছে এ তো মানে এই জন্যে এই রাসায়নিক সার use করার জন্য মানে শাক সব্জি ফলমূলের ও তো প্রচুর পরিমানে দূষিত হয়ে যাচ্ছে ঐ গুলো হম হম দূষিত তো হবেই কারণ organic সারের একটা গুনো মান আলাদা থাকবে রাসায়নিক রাসের গুনো মান একটা আলাদা থাকবে হ্যা হ্যা এটা তাই এটাই সমস্যা এই নিয়ে সব চিন কাল রয়েছে আর কি যে কি খাচ্ছি কি পরছি কিছুই বুঝতে পাচ্ছি না ultimately পেটে গিয়ে

সত্যি সত্যি concerning বিষয় এটা হম হম আচ্ছা ঠিক আছে অনেক তো কথা হলো এখন রাখি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

কি খবর অনেকদিন পরে কথা হচ্ছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হম ভালোই আছি এবার তো শীতে এক জায়গায় ঘুরতে গেছিলাম তুমি গেছিলে নাকি কোথাও ঘুরতে। আমিও ঘুরে এলাম এই যখন শীতটা ফাস্ট পড়লো তখনই ঘুরে এলাম সিমলা থেকে ফ্যামিলি নিয়ে, ও আমিও গিয়েছিলাম সিমলাতে এই কয়েকদিন আগে তা তুমি কি করে গেলে? আমি এখান থেকে হাওড়া গেলাম হাওড়ায় তোমার ট্রেন ধরলাম ওখান থেকে এক্সপ্রেস পাওয়া যায় তো ওই এক্সপ্রেস ধরে চলে গেলাম চন্ডিগড় ওখান থেকে মেট্রো ধরে চলে গেলাম ও, এমনি প্লেনেও যাতায়াত করা যায় প্লেনে আমি গেছি প্লেনে করে দিল্লিতে, দিল্লি থেকে তারপরে গাড়ি করে ইয়ে চন্ডিগড় গেছি ওখান থেকে আবার টয় ট্রেনে করে গেলাম সিমলাতে।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

এক ঘন্টা মত ওয়েট করতে হয়েছে একটু শীতের জন্যে কুয়াশা ছিল ওই জন্য প্লেনটা ছাড়তে দেরি হয়েছে আর কি এক ঘন্টা লেট ছিল। তারপরে সকালে পৌঁছেছি ওখানে দিল্লিতে, দিল্লি থেকে গাড়ি ঠিক করলাম মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগে ওই গেলাম তারপরে চন্ডিগড় থেকে টয় ট্রেনে করে আবার, সিমলার দিকে গেছি ওই টয় ট্রেনেও চার-পাঁচ ঘন্টা লাগে এমনি সকাল সকাল যদি দিল্লিতে পৌঁছে যাওয়া যায় তাহলে খুব সুবিধা হয় ও না হলে অনেকটা দেরী হয়ে যাবে আর যদি হোটেল বুক, করা না থাকে তাহলে তো খুবই অসুবিধা ঠান্ডার সময় খুব প্রবলেম হয়ে যাবে বাইরে থাকো আর ওই সময় তো seasonal যদি হোটেল না পাওয়া যায় আগে থেকে বুক না করা হয় তাহলে, খুবই problem হবে ওখানে গিয়ে হোটেল সেরকম পাওয়াও যায় না। ও ভালো তো আমি এখান থেকে কিছু না এখান থেকে বাড়ি থেকে হাওড়া গেলাম এবং আগে থেকেই বুক করেছিলাম express এখনো তো ওখান থেকে গেলাম। টোটাল একদিন ছ থেকে সাত ঘন্টা লেগেছিল ওখান থেকে চন্ডিগড় ওখান থেকে টয় ট্রেন ধরে ওখানে গেলাম খুব ভির ও হয়েছিল ওই সময় কেননা এই সময় তো এই সময় সবাই যাতায়াত করে ওখানে এবং খুব craze থাকে। যে সবাই বলছে যে শীতের সময় সিমলা ট্যুরটা খুব ভালো হয় তো অনেকদিন পর ছুটি ও পেলাম তাই চলে এলাম ঘুরে টয় ট্রেনের জন্য আবার আগে থেকে বুক করে রাখতে হয়, না হলে, পাওয়া যায় না এরকম available থাকে না আর সিজনের সময় যেহেতু অনেক লোকজন যাতায়াত করে সেখানে ভ্রমণের জন্য যায় তো টয় ট্রেনটাও আগে বুক করতে হয় আর টয় ট্রেনে চড়ার পরে প্রায় কিছুক্ষণ।

আবার অনেক ধরনের পাখি দেখা যায় পাইন গাছ রয়েছে পাইনের বাগানের মাঝখান দিয়ে টয়ট্রেনটা যাচ্ছে আবার ওখানকার জীবনযাত্রা ও দেখা যায় রাস্তার উপর দিয়ে যেহেতু যাচ্ছে টয় ট্রেনটা একদিকে রাস্তা। প্রায় একদিকে পাহাড় পাহাড়ের ঢাল দেখা যাচ্ছে আবার ঝরনা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে ঝরনা পড়ছে জল এইসব দেখা যাচ্ছে। হ্যাঁ সেটাই ওখানে পাহাড় পর্বত বরফ তোমার হচ্ছে রোপ ওয়ে টয়ট্রেন স্কেটিং সবকিছু করা যায় ভালোবেস আইসকেটিং টাও আছে ওখানে মানে সম্পূর্ণ প্যাকেজ একদম খুব সুন্দর জায়গাটা। মানে,

সবাই মিলে গেলাম প্যাকেজ করে নিয়েছি অসুবিধা হয়নি আর হোটেলেও আগে পেয়ে গেছি প্রায় দুমাস আগে থেকেই বুক করে রেখেছি হোটেল কেননা কি সিজনে এর সময় ওই সময়, হোটেল পাওয়া বা ট্রেনের বা প্লেনের টিকিট পাওয়াটা খুব প্রবলেম হয় সেজন্য আগে থেকেই বুক করে রেখেছি আর অতটা অসুবিধা হয়নি, আর অফিসের কলিগ চেনা জানা ছিল। ওরাও একবার গেছিল ওরাই সব ঠিকঠাক করে দিয়েছে এরকম চেনা জানা মানুষ যদি আগে যেয়ে থাকে বা কখনো যাই তাহলে তাদের থেকে খোঁজখবর নেওয়াটা ভালো হয়। কোথায় কি থাকে। তবে কোন গাড়ি বুক করতে হবে বা কি কি প্যাকেজ রয়েছে কি রকম ভাবে করলে যাতায়াত করলে খরচ ভালো হবে খরচ কম হবে সেইসব জানা যায়।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 ওখান থেকে একটা মারুতি ভাড়া পরলাম ওখান থেকে হাওড়া গেলাম হাওড়া গিয়ে ট্রেন ধরতে ধরতে আরো অনেক সময় কেটে গেল তারপর ট্রেন যাত্রা, এক্সপ্রেসের যাচ্ছি তো ওর মধ্যে খাওয়া দাওয়া ভালোই ওখানে এখন দেখলাম যে এক্সপ্রেসে খাওয়া দাওয়া খুব ভালো করে দিয়েছে আগের যেমন খাওয়ার দাওয়ার একটু সমস্যা থাকতো।

এখন দেখলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেটা চাইবে সেটা খাওয়ার করে দেবে এবং তুমি যদি ওখান থেকে তোমার বাড়ি থেকে খাবার নিয়ে যাও তো আমি বাড়ি থেকে কিছু খাবার নিয়ে গেছিলাম তো ওদেরকে বললাম গরম করে দাও তো ওরা, এক্সপ্রেসেই, গরম করে দিল, তো ওটা খাওয়া দাওয়া করে যখন নামলাম পরের দিন নামছি তো ওখানেই নামতে নামতে তো ডের দিন কেটে গেলো তারপর তো ঘোরা শুরু সত্যিই খুব সুন্দর ওখানে, এখন ট্রেনের যাতাযাত ব্যবস্থাটা ভালোই করে দিয়েছে এখন ট্রেনে খাবারের quality টাও ভালো আছে আগে একটু প্রবলেম ছিল কিন্তু এখন যেহেতু সব জায়গায় সবাই যাতায়াত, হচ্ছে ভ্রমণের জন্য যাচ্ছে বিভিন্ন দূরে দূরে যাচ্ছে এখনো অনেক রকম সুন্দর সুন্দর ট্রেনও তৈরি হয়েছে তারপর এই রিসেন্ট অনেক সুন্দর ট্রেন তৈরি হয়েছে। যেখান থেকে, বসেই বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যাবে আর প্রত্যেকটা ট্রেনের পুরো স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করে দিয়েছে ট্রেনের ভেতরেই বসে মনে হবে যেন বাইরে আবহাওয়া দেখছি।

কোনো টাইম ফেল করে না একদম টাইমে পৌঁছে দেয়। খুব ভালো একদম আমরা তো ওখানে গেছি যাওয়ার পরেই দেখছি রাস্তাঘাটে বরফ রয়েছে, চতুর্দিকে বরফ। তার মাঝখানে মানুষজন হাটা চলা করছে আর আশপাশে দোকান রয়েছে দেখতে খুব সুন্দরই লাগছে। হ্যাঁ তারপর তোমাদের তুমি যে বললে প্লেনে গিয়েছিল তো প্লেনের কত খরচ পরলো বা কত সময় লাগে প্ল্যান আমরা করেছি এখান থেকে রাত্রিবেলা।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 দিল্লি থেকে আবার চন্ডিগড় যেতে হবে চন্ডিগড় থেকে তারপরে আবার যেতে হবে ওই জন্য একটু রাত্রেবেলা করেছি তাতে সুবিধা হয়েছে একে এগারো টার সময় ফ্লাইট শুরু হয়েছে,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

ও ভালো না আমি একটু মানে এরোপ্লেনের রুটটা ভালো জানতাম না তো জানলাম এর পরের ভাববো যে ওই পাশে যাওয়াটা কত ভালো হবে কারণ অনেকটা সময় কম লাগবে ওখানে। আহ প্লেনে যাতে করলে অনেকটা সময় কম লাগে তারপরে আবার রাত্রিবেলা তো এমনি বাইরে কিছু দেখার বা নেই তো চললে উপরের দিকে মেঘের উপরে উঠে যায়। এখান থেকে তো আর সেরকমভাবে নিচে কিছু দেখা যায় না কিন্তু যখন নামতে থাকে তখন পুরো শহরটা দেখা যায় খুব সুন্দর লাগে একদম জানলা থেকে পুরো শহর টা দেখা যায় আর, কোথায় কি রয়েছে সেটা দেখা যায় কত কি সুন্দর জায়গা রয়েছে সেগুলো দেখা যায় আশপাশের এলাকাটা পুরোটা দেখা যায় আর এয়ারপোর্ট এর ভেতরটা যেহেতু অনেকটা secure আর পরিষ্কার পরিচ্ছন্ন। ওদের কালচার কীরকম সেটাও জানা যায় ওদের আদব কায়দা কিরকম সেটাও বোঝা যায়। হ্যাঁ সেটাই তারপর ওখানে তুমি গিয়ে কি কি দেখলে ওখানে তো প্রথম দিন গেছে প্রায় পৌঁছতে পৌঁছতে রাত্রি হয়ে গেছে তারপরে হোটেলে যাওয়ার পরে হোটেলের, একটু গুছিয়ে নিয়ে তারপরে খেতে বেরিয়েছি আশপাশে অনেক খাবারের দোকান রয়েছে তা খাবারের দোকান গুলো দেখলাম যে ওখানকার স্পেশাল কি খাবার রয়েছে এমনি যেহেতু শীতের জায়গা, ওখানে একটু আহ রিচ খাবার গুলো বেশি পাওয়া যায় আর ওদের তো স্পেশাল মমো রয়েছে, ওইগুলো খাওয়া হলো চাওমিন খাওয়া হল, আবার ওদের চিকেনের যে ব্যবস্থা রয়েছে সেটাও খুব সুন্দর। চিকেন রুটি ওখানে খুব খাবারের পরিমাণও বেশি আবার খাবারগুলোও ভালো খুব। তোমরা গিয়ে কি করলে প্রথম দিন? আমাদেরও তো সস, ওখানে পৌছালাম ভোরের দিকে তো ভোরের দিকে গিয়ে হোটেলে গেলাম হোটেলে book করা ছিল আগে থেকে, তো হোটেলে গেলাম তো ভাবলাম একটু fresh হয়েনি তো fresh হলাম। তারপর সকালের টিফিনটা হোটেলকেই বললাম। ওরা arrange করে দিল। তো ওখানে করার পর একটা গাইড ধরালাম। কেননা গাইডটা তো এত গুলো জায়গা, কম করে হলেও তোমার তিন দিনের ট্যুর তো ছিল। পুরে কমপ্লিট হয়না। কেননা সিমলা অনেক বড় জায়গা অনেক কিছু দেখার থাকে। গাইড ধরলাম তো গাইড এলো ওনাকেও বললাম যে তুমি আমার সাথে টিফিন করে নাও তো টিফিন করার পরে গাড়ি বুক করলাম গাড়ি বুক করে তারপর শুরু করলাম। তো শুরু করলাম তারপর তুমি কি কি ঘুরলে সেটা বলো? আমিতো পরের দিন সকাল বেলা হোটেল আহ হোটেল থেকে গাড়ি book করা হয়েছে, কিন্তু তার আগেই সকাল বেলার যা sin ছিল আশেপাশের ওই যে scenery ছিল তাতে খুব মনোরম ছিল। যেমন হোটেলের আমার হোটেলের সামনে থেকেই মানে পুরো পাহাড়টা দেখা যাচ্ছিল। সকাল বেলা দুজন মিলে পাহাড় দেখেছি আবার পাহাড়ে সেই রোদের, আলো পড়ছে সেটাও খুব সুন্দর লাগলো। সেই আরকি তোমরাও কি দেখেছ নাকি হোটেলের সামনে মানে এইরকম কোন ব্যবস্থা ছিল তোমাদের? হ্যাঁ আমাদেরও সামনে একদম সিমলার,

তো ওখানে তোমার যে photography খুব সুন্দর এবং চারিদিকে তোমার বরফ আছে মাঝখান দিয়ে রাস্তা ওখানকার বাড়ি গুলো সব বরফ দিয়ে ঢাকা ওখানে যে পাহাড়ের গায়ে যে বরফ গুলো যে,

গিয়েই ভাবছি যে কত সুন্দর জায়গাতে এসেছি, এবার প্রথমেই এত সুন্দর লাগলো যে মনে হলো যে না এসে ভালোই হয়েছে হ্যাঁ এই জিরো পয়েন্টেও আমরা গেছি ওখানে এত বরফ। গাছপালা পুরো ঢেকে গেছে বাড়িঘর ও বরফ দিয়ে ঢেকে গেছে আর প্রচন্ড ঠান্ডা আমরা হাতমোজা মানে দু তিনটে পড়েছি তাতেও প্রচন্ড ঠান্ডা পা মোজা পড়েছি হাতমোজা কান টুপি, আর ভালো জ্যাকেট নিয়ে যেতে হয়েছে ভালো জ্যাকেট না নিয়ে গেলে সেখানে খুব অসুবিধা, ঠান্ডা লেগে যাবে আবার সেই মন্দির রয়েছে মন্দিরটা এক কিলোমিটারের ওই কাছাকাছি রয়েছে। সিমলা থেকে ওইখানে একটা মন্দিরে গেছি মন্দির গুলো খুব সুন্দর ওদের ওখানকার মন্দির ওখানকার কালচারাল জিনিসপত্র দেখা যাচ্ছে আবার মন্দির গুলো, মানে পাহাড়ের মাঝখানে এমনভাবে তৈরি করেছে যে চতুর্দিকে পাহাড়ও দেখা যাচ্ছে আবার মন্দিরটাও এমন জায়গায় রয়েছে খুব সুন্দর লাগছে দেখে। হ্যাঁ সেটাই ওই পর্যন্তয় তো আমরা দেখেছি আমরা মাত্র ঠান্ডার দেশ তো খুব একটা বেশি নেওয়া হয়নি তো আমরা ভেবেছিলাম যে ওখানে কম ঠান্ডা তো আমার কিছু হালকা শয়টার নিয়ে গেছিলাম তো ওখানে গিয়ে বাকিটা কিনতে হলো। কেননা বাড়ি থেকে এত লাগেজ নিয়ে যাওয়া সম্ভব হয় না সত্যি তখনকার জায়গা গুলো খুবই সুন্দর হ্যাঁ বাড়ি থেকে আবার এত লাগে ভর্তি করে নিয়ে যাওয়াটাও খুব কষ্টের ব্যাপার আর সাথে যদি, অনেক বড় পরিবারটাকে তাতে খুব সমস্যা অতো লাগেজ নিয়ে যাওয়ার, লাগেজের জন্যই একটা গাড়ি হয়ে যাবে। হ্যাঁ সেটাই তারপর এবার ওখানেই সামনেই তোমার ওই স্টেশন থেকে বা টয় টেনের স্টেশন থেকে সামনে তোমার হচ্ছে একটা মল রোড আছে। যেখানে তোমার শপিং, বলে শপিং মল আছে ওখানে খুব ভালো আমরা তো ওর ওখান থেকেই সমস্ত আর শয়টার নিলাম কেননা বাড়ি থেকে যেহেতু আমরা নিয়ে যায়নি তো ওখানে খুবই ভালো কমার্শিয়াল এরিয়া। সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায় পুরো বাজার মত আছে ওখানে রেস্টুরেন্ট ক্লাব ব্যাংক অফিস সমস্থ কিছু ওখানে আছে। তো ক্যাশ ও নিয়ে যাওয়া হয়নি। তো ওখানে গিয়ে কিছু ক্যাশ কার্ড করলাম এটিএম থেকে। এখন দূরে যাতাযাতের জন্যে এটিএম থেকেই ক্যাশ কালেক্ট করাটা ভালো। কেননা সাথে এত টাকা নিয়ে যাওয়া খুব অসুবিধার ব্যাপার আর কখন রাস্তায় কখন কি হয়ে যায়, সেই জন্য এত ক্যাশ নিয়ে যাওয়াটা খুব অসুবিধার ব্যাপার। ওই জায়গায় ব্যাংক তো রয়েছে এটিএম রয়েছে এখন আর সেইসব অসুবিধা হয় না ক্যাশ কালেক্ট এর জন্য আগে একটু প্রবলেম ছিল কিন্তু এখন সেইসব কোন অসুবিধার কিছু নেই, যেকোনো জায়গায় এটিএম রয়েছে আর যে কোন এটিএম থেকে এখন টাকা withdrawal করা যায় তাতে আর অসুবিধার কিছু নেই আর এই মল আমরাও ঘুরেছি সেখানে সেখানেও অনেক কিছু পাওয়া যায় আর, জিনিসপত্র গুলো খুব সুন্দর সুন্দর অনেক কমেই কম দামে পাওয়া যায় আমরাও কিছু কিছু জিনিসপত্র কিনেছি যেমন ওখানকার ওই পশম দিয়ে, ওখানকার নিজস্ব সোয়েটার পাওয়া যায় ওখানকার traditional জামা কাপড় সেই এগুলো পাওয়া যায় আবার ওখানে কফি ও বিখ্যাত কফিও খেয়েছি ওখানের। অনেক কিছুই রয়েছে। ওই মলেও অনেকক্ষণ লাগে ঘুরতে অনেক সময় লাগে ওতেও অনেক কিছু দেখেছি চারপাশে আবার, ওই একটু দূরে গেলে পাঁচ কিলোমিটার দূরেই রয়েছে গ্রীন ভ্যালি ওখান থেকে পুরোতো একদম পাহাড়টা মনে হবে যেন স্বর্গীয় জায়গা একদম আশপাশের চতুর্দিকে, গাছ আর গাছ পাইন গাছ রয়েছে তার মাঝখান দিয়ে আবার সূর্যের আলো এমনভাবে পড়ছে মনে হচ্ছে যেন পাখিগুলো মানে সূর্যের আলোকেই মনে হচ্ছে না পাখি গুলো এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়াদৌড়ি করছে।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

বুঝতে পারলে, আচ্ছা ঠিক আছে, আরো অনেক জায়গা দেখেছি সেগুলো নিয়েও কথা হবে কালকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ভালো থেকো, ঠিক আছে, হ্যাঁ, Hello কেমন আছো? এই ভালো আছি গো। তুমি কেমন আছো বলো। হ্যা আমি তো খুব ভালো আছি। অমরনাথ যাত্রা থেকে ফিরেও আমি আমার বাবা এবং মাকে কিছুক্ষণের জন্য নিয়ে গিয়েছিলাম। তো তারা সেখানে খুব আনন্দ করেছে। উহ আচ্ছা। তুমি তুমি বাবা মাকেও নিয়ে গিয়েছিলে নাকি? হ্যাঁগো ঐটা ট্রামে যাওয়ার কথা শুনে আমাদের বাড়িতে অনেক লোকই যাবে বলেছে। তো তাই আমি ভাবলাম একবার জিজ্ঞাসা করি যে তুমি যাবে কি না উহ । আচ্ছা আচ্ছা। হ্যাঁ তা তুমি যাবে? ঠিক আছে, এখন উম নয় আমরা যাই তারপর না হয় পরের বার তুমি যেও, যদি কোনো অসুবিধা হয় তো। অমরনাথ মন্দির যাচ্ছি।

ও ওই অমরনাথ যে পবিত্র মন্দির আহ পহেলগ্রাম থেকে প্রায় ঊনত্রিশ কিলোমিটার দূরে গো। প্রায় ধরো তিন হাজার আটশো অষ্টআশি আটাশি মিটার উচ্চতায় অবস্থিত। উহ । হ্যাঁ আমি যতদূর জানি স্থানটি মাতা ওই মাতা সতীর একান্নটি শক্তিপীঠের মধ্যে নাকি একটি। এই স্থানে মাতা সতী কে শ্বাসরোধ করে আরকি হত্যা করা হয়েছিল বলে এই ধর্মীয় স্থান আরকি বিশ্বাস করে। এবং অমরনাথ গুহায়ওতো পায়রায় একদল এক পায়রা দম্পতি বসবাস করে। এই দম্পতিদের নাকি বলা হয় অমর। শিব কেন অমরনাথ গেলেন জানো কিছু? হ্যাঁ, আসলে কিংবদন্তী এবং অমরনাথ গুহার পুরানদের মধ্যে একজন বুঝেছ? তো সবচেয়ে বিখ্যাত একটি কিংবদন্তী যা দেখায় যে ভগবান শিব এই স্থানটিকে অমরত্বের গোপনীয়তা এবং দেবী পার্বতীর সাথে মহাবিশ্বের সৃষ্টির প্রক্রিয়া ভাগ করার জন্য বেছে নিয়েছিলেন। তো সেই জন্যই এই নামটা অমরনাথ। উহ, আচ্ছা। অমরনাথে কি সতীর কোনো অংশ পড়েছিল নাকি? হ্যাঁ, শক্তি মহামায়ার শরীরের গলার অংশটা পড়েছিল। তো অনন্তনাগ জেলার পাহাড়ি গ্রামের কাছে এটি অবস্থিত। তো শিবলিঙ্গ দর্শনের জন্য উপলব্ধ হলে তো জুলাই আগস্ট মাসে মন্দিরটি তীর্থ যাত্রার জন্য খুলে। আর কথিত আছে যে এখানে দেবী সতীর গলা পড়েছিল বুঝলে? উহ আচ্ছা। তাহলে, অমরনাথ গুহার ভিতরে তাহলে কি আছে? ইয়ে আসলে গুহাটি না হিন্দু তীর্থযাত্রীদের জন্য একটি পবিত্র স্থান। কারণ এটা বরফের জায়গা। গুহার ভিতরে বরফের লিঙ্গ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

তীর্থস্থানগুলির মধ্যে কিন্তু একটি। তো প্রতি বছর মানে লাখখানেক তীর্থযাত্রী এখানে যাত্রা করেন। তো এটার তবু তার কিন্তু কোনো সরকারি record নেই। উহ আচ্ছা। তুমিতো অমরনাথ গেছো বললে। তাহলে অমরনাথ মানে তুমি যাত্রাটা কিভাবে আরকি করলে একটু বল।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 ওখানে কিন্তু ঐ তেরো বছর এবং পঁচাত্তর বছর বয়সী বেশি বয়সী এবং গর্ভবতী মহিলাদের কিন্তু এই যাত্রার অনুমতি দেওয়া নেই, বুঝেছ? উহ আচ্ছা। আচ্ছা আরো একটা প্রশ্ন, অমরনাথ গুহাটাকে তাহলে মানে কে আবিষ্কার করলো? আসলে কি বলতো ইতিহাসবিদ এবং আমাদের দেশে একাংশের দ্বারা বহুবার পুনারবৃত্ত হয়েছে যে আঠারো পঞ্চাশ সাল বুচামালিক নামে একজন মুসলিম রাখাল অমরনাথ গুহা আবিষ্কার করেছিল। যে তিনি ঐ পিছনে একটা এর পিছনে একটা অনেক বড় গল্প আছে। কিন্তু এই ব্যক্তি একদিন তার ভেড়া, ছাগল চড়াচ্ছিলেন, তো সেই সেখান থেকেই এই গুহাটি সে আবিষ্কার করেছে। উহ আচ্ছা। তাহলে তো বলতে বলা যেতেই পারে যে অমরনাথ যাত্রা মানে যাত্রাটা অনেকটাই কঠিন। তারপর আমিও এটাও জানি যে জম্মু কাশ্মীর সরকার এই বিভিন্ন আরকি আলাপ আলোকজনক সংস্থার দ্বারা নাকি প্রদত্ত সুবিধা এবং নিরপত্তা সত্ত্বেও অমরনাথ যাত্রাটা বেশি কঠিন বলেই আরকি বলেছে। তো অমরনাথ যাত্রাটা মানে কতটা হাঁটতে হয় বা কতটা দূর বলতো মানে কত kilometre যদি হিসেব করি?

করতে হবে। তারপরে আপনি গিয়ে শেষনাগে গিয়ে নিয়ে যায় এবং আরেকটা চার point ছয় kilometre এর মতো ট্র্যাক করতে হয়। প্রায় অনেকটা tracking এর পথ। উহ আচ্ছা। তোমরা কোন মাসে গিয়েছিলে? তোমরাতো বললে আগের মাসেই গিয়েছিলে। তাহলে কোন মাসটা অমরনাথে গেলে সব থেকে ভালো হয়। যদি আমি যাই তাহলে কোন মাসে আমি যেতে পারি বলে তোমার মনে হলো গিয়ে ওখানে? দেখো ওখানে গিয়েও যেটা জানতে পারলাম, ঠিক আছে অনেকের মুখে যে, জুলাই থেকে সেপ্টেম্বর মাসটাই কিন্তু একদম মানে proper, perfect time যাওয়ার জন্য বুঝলে? কিন্তু এই বছরে কি হয়েছে যে, পবিত্র তীর্থস্থানগুলোতে ঐ মাসেই সম্ভব সুতরাং ঐ মাসটিতেই যদি তুমি তোমার অমরনাথ যাত্রার পরিকল্পনা কর না ওটাই সেরা সময় হবে। উহ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আবার আরো একটা জিনিস আমি শুনেছি অনেকেই নাকি গিয়েছিল তো তাদের মুখেই শুনেছি যে, ওখানে নাকি oxygen এর মাত্রা আরকি অনেক সময় মানে কমে আসে মানে কি বলবো ছিয়াত্তর শতাংশ তুলনায় গড়ে সাতষট্টি point ষাট percent পুরুষ যাত্রীদের তুলনায় নাকি বেশি ছিল। আর সমীক্ষায় উঠে এসেছে যে, অমরনাথ গুহার উচ্চতায় বিষয়গুলি periferal oxygen situation এর উল্লেখযোগ্য আরকি হ্রাস ছিল। এটাতে ভাবার বিষয়, আরো একটি কথা যেটা তুমিতো অমরনাথ গেছ, তাহলে তোমার কি কি কাগজপত্র প্রয়োজন হয়েছে? মানে কি কি নথি আরকি তুমি নিয়ে গিয়েছিলে সাথে? দেখো প্রথমে তো বলবো যে ওখানে যাওয়ার জন্য হচ্ছে কি ডাক্তার, চিকিৎসকের দ্বারা মানে ঐ স্বাস্থ্য শংসাপত্রের মূল কপিটা খুবই দরকার।

তারপরে রয়েছে যে, হ্যাঁ ওই ওটাতে নিলেই তারপরে দুটি নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে, ওদের একটা registration form যাকে বলে, বুঝলে? তো এই কিছু জিনিসতো খুবই দরকার। উহ আচ্ছা। আমি যদি কখনো মানে অমরনাথ অমরনাথে যেতে চাই তাহলে আমাকে মানে কি কি করতে হবে? নথিপত্রতো নিতে হবে, এছাড়াও মানে কিভাবে আমি যাব যদি একটু বলো। আর বিনামূল্যে ওখানে কি কি পাওয়া যাবে, শংসাপত্র বা আমার কি কি নিতে হবে? এগুলো বা online, offline এ কিছু হয় কিনা এগুলো যদি একটু বলো তাহলে ভালো হতো।